এই ছবিটি দেখে মনে হচ্ছে এটা পুরনো কোন দুর্গ বা স্থাপত্য বা রাজবাড়ির ছবি হবে হয়তো অনেক পুরনো একটি বিল্ডিং এটি সামনে ফাঁকা সিঁড়ি আছে।

থিলিং -টা পুরো একদম দেওয়া টিন দিয়ে এবং লোহার অনেক কাজ করা আছে। এবং দূরেও দরজা জানালা দেখা--

এই ছবিটি হল একটি মুসলিম সম্প্রদায়ের বিয়ের ছবি। ছবিটির মধ্যে দেখা যাচ্ছে একটি সুন্দর স্টেজ বানানো আছে। লাল রঙের কাপড় দিয়ে এবং ফুল দিয়ে সাজানো আছে এবং--

এই ছবিটির মধ্যে কতগুলো সাদা গাড়ি দেখা যাচ্ছে রাস্তার উপর দাঁড়িয়ে আছে।

এই ছবিটি হল হচ্ছে ইন্ডিয়ান অয়েলের একটি পেট্রোল পাম্প এবং পেট্রোল পাম্পটি সাদা লাল ও নীল রং করা আছে।